দূরে দেখা যাচ্ছে একটি টাইম টাওয়ার ।

এই রাস্তা দিয়ে মানুচজন যাতায়াত কচ্ছেন ।

এটি একটি ক্যাফের অন্তর ভাগকে দেখানো হয়েছে।

এটি একটি প্রাচীনতম মেহেল মনে হচ্ছে।

ভিতরে হোয়াইট এবং অরেঞ্জ কালারের কিছু চেয়ার রয়েছে।

দুজন লোকের মধ্যে একজন হচ্ছে ইঞ্জিনিয়ার যিনি আরেকজনকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বিল্ডিংটি তৈরি করা হবে।

শোরুমের সামনে বাইক রয়েছে এবং সাইকেলও রয়েছে।

এটি একটি বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ডে অনেকগুলি বাস রয়েছে।

একটি ল্যাম্প রয়েছে এবং বাঁদিকে একটি গাছ রয়েছে।

কাঁচের দোরের ওপরে কিছু সামগ্রী রয়েছে।

বিল্ডিংটির মধ্যে লেখা রয়েছে মহালক্ষ্মী হোটেল প্রাইন্স ।

এবং ডান পাশে একটি ক্রেতা শপিং করছেন।

এখানে অনেকগুলি ছোট ছোট মুরগি রয়েছে।

পিছনে ব্লু এবং হোয়াইট কালারের বস্তা রয়েছে।

পিছনে দেয়াল এবং টিন দেওয়া রয়েছে।

বালুর চরে একটি ট্রাক্টর মাটি নেওয়া আসা করছে।

সামনে কয়েকটি লোক রয়েছে।

যেমন সয়াবিন বিস্কিটস আরো অনেক কিছু।

বা সাইডে রেড কালারের কার্টেন্স দেখা যাচ্ছে।

বাইকের সামনে একটি গেট রয়েছে গেটটি লোহার।

ইনো দেখতে পাচ্ছি এবং একটি মহিলাকেও দেখতে পাচ্ছি।

একটি বাস রয়েছে ব্লু কালারের।

এটি একটি রুমকে দেখানো হয়েছে।

কিছু যানবাহন চলাফেরা করছে।

এখানে অনেক প্রকার নকশাও রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ক্ষেত।